আমাদের যখন যেটার দরকার পরে।

তো আমরা এই ধরণের সবথেকে এসে আমরা সেটা নিতে পারি ।

মনোরম একটি প্রাকৃতিক দৃশ্য আই মিন নেচার ।

এইসব জায়গায় গেলে আমাদের মনটাও ভালো হয়। প্রাকৃতির সাথে আমরা থাকি।

এইটা একটা মস্ত বড়ো বাড়ি। আনকেটা রাজমহলের মতো লাগছে একটা বাংলো টাইপ ।

তো এই সমস্ত সুবিধা এখন গ্রামে গঞ্জে যে সব জায়গায় হয়ে গাছে আর কি যেখানে সকলে বিকালে দুপুর বেলায় তিন টাইম -এ জলের ব্যাবস্থা থাকে মানুষের যাতে জলের অসুবিধা হয় না।

স্কুল এর ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে থাকে। তো-ও স্কুল হলে এটাতে পড়া শুনা হয় খেলা ধূলো সবই হয়।

এটা একটা কসমেটিক -এর দোকান যেখানে সাধারণত মেয়েদের ব্যবহৃত কিছু জিনিস পাওয়া যায়।

চুলের তেল থেকে শুরু করে চোখের কাজল পর্যন্ত উম ক্রিম ।

তো এখানে একটি পাগামি পাহাড় দেখতে পারছি পাহাড়ের-র উপরে একটি টাওয়ার রয়েছে ।

এইটা কোনো পুজোর মণ্ডপ তো এই ধরণের মণ্ডপে সাধারণত দূর্গা পুজো এবং কালী পুজোতে বানানো হয়।

যেইটা আরকি গরুর বেবি ।

পুরোনো মন্দির হয়তো অনেক পুরোনো মন্দির।

এইটুকু দেখে বুজতে পারছি না এইটা কিসের মন্দির তো এটি একটি মন্দিরের ছবি।

তো এটা হীরো হোন্ডা গাড়ির শোরুম হতে পা উহু হবে।

তো এখানে ক্রিস্টানদের যেটা স্পেশাল ওরা চার্চ -এ অ্যা গট -এর কাছে প্রে করে ।

উম মিস্টি-ই এক -টা ট্রে -তে লাড্ডু-উ একটা ট্রে -তে হচ্ছে রসমালাই কিছু পরিমানে উম-মম অনেক কিছু রয়েছে ছোলা মোটর ।

তো-ও-ও সাধারত এখন অনেক জায়গায় শপিং মল হয়ে গেছে তো এটা একটা শপিং মল ।

এটা একটা বাড়ি ও-ও সামনে লেখা রয়েছে জলসা ঘর ।

তো-ওও এইটা একটা ক্ষেত ক্ষেতের জমি ।